এটি ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছে। পাশে অনেক বথার সিট আছে।

এগুলো একটি ব্যাট এখানে অনেকগুলো ব্যাট আছে নিচে অনেকগুলো বল আছে ।

নীল গোলাপি সবুজ লাল কালার -এর এটি একটি শাড়ির দোকান ।

দেখতে পাচ্ছ এখানে একটা লোক দাঁড়িয়ে সামনে দুটো চুবড়ী দুটো রাবার করানো ।

কাপড়ের রং হচ্ছে গোলাপি কালার -এর।

এখানে একটি অটো আছে এই অটো টা হলুদ কালার এর সবুজ কালার এর এখানে দুটো লোক দাঁড়িয়ে আছে একটি লোকের গায়ে হলুদ কালার এর জামা পরে অটো টি একটি রোড এ দাঁড়িয়ে আছে।